নদীর ওটা জলের টাংকি রয়েছে আর নদীটির মধ্যে দুটি নৌকা রয়েছে।

তার সামনে আরো অনেক রকমের গুটি দেখা যাচ্ছে টোল দেখা যাচ্ছে।

ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরণের ফুল রয়েছে কালা আ বিভিন্ন রঙের।

রাস্তা রয়েছে পিচ রাস্ রাস্তাটি পিচ করা আর রাস্তার ধারে ধারে ফুলের গাছ লাগানো রয়েছে।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি বারান্দা দেখা যাচ্ছে। বারান্দাটি গ্রিল দিয়ে ঘেরা।

এটি রেস্ট্রুরেন্ট এখানে দুজন আ-আ দুজন আ বা এরা দুজন সেলফি তুলছে মোবাইল -এর মধ্যে।